আজ সকালে পোস্ট অফিস এ গেলাম। গিয়ে দেখলাম পোস্ট অফিস এর সামনে অনেক গুলি বাইক দাঁড়িয়ে আছে। সম্ভবত ভিতরে কিছু কাজ চলছে।

এবং সেখানে প্রচুর লোক এসেছিলেন এবং তারা মন দিয়ে সেগুলি শুনছিলেন।

রাতে আলোতে সেই ফোয়ারা গুলি আরো সুন্দর লাগছিল এবং চারিদিকে প্রচুর লোক ছিল যারা কিনা কেউ বসেছিল কেউ দাঁড়িয়েও ছিল।

আমি একটি চালের বস্তা কিনবো বলে গেলাম কিন্তু যেটা কিনবো বলে গিয়েছিলাম সেটা পেলাম না । অন্য অনেকগুলি চালের বস্তা পাশে বসানো ছিল।

এবং কিছু লোক এ.টি.এম. -এর সামনে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে আছে কারণ এ.টি.এম. -এর মধ্যে কিছু একটা কিছু লোক টাকা তুলছিল।

ফুটবল খেলছিল। কিছু কিছু ছেলে ছিল সাদা জার্সি পরে। কিছু ছেলে ছিল আকাশি জার্সি পরে এবং তারা খুব সুন্দর ফুটবল খেলছিল।

দোকানগুলি তখনও ওপেন হয়নি একটি লোক তখন ওপেন ওপেন করার উপকূল করছিলেন।

একটি সংস্কৃতিক অনুষ্ঠানে কিছু ছোট ছোট মেয়েরা পারফর্ম করেছিল।

তারাই সবাই একসঙ্গে মিলে একটি সুন্দর পিকচার তুলেছে। সেটা দেখতে খুব সুন্দর লাগছিল একসঙ্গে তাদেরকে--

গিয়ে দেখলাম একটি সুযো--হোয়াইট কালার -এর গাড়ি ফোর হুইলার সামনে দাঁড়িয়ে আছ্ --

আজ আমরা অনেক কজন মিলে ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। যেখানে গিয়ে দেখলাম কিছু হাস এক জায়গাতে বসে আছে।

সামনে একটি জলাশয় এবং জলাশয়ের কাছে কিছু লোক দাঁড়িয়ে নিজেকে হাঁস গুলো দেখে আনন্দ পাচ্ছিল।

সেখানে গিয়ে দেখলাম একটি জলাশয়। জলাশয়টি সবুজ। একটু আধটু জল দেখতে পাওয়া যায়। আশপাশে খুবই গাছপালা এবং একটি পাহাড়ও আছে।